এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে একটি বিল্ডিং রয়েছে বিল্ডিং -এর নীচে দোকান রয়েছে যেমন ওইদিকটায় দেখা যাচ্ছে জামাকাপড় রয়েছে এদিকটাতে হয়তো খাবার-দাবার দোকান রয়েছে।

সামনে একটি লোককে দেখা যাচ্ছে। একটি গাড়ি দেখা যাচ্ছে। জায়গাটি বেশ ভালো লাগছে।

সামনে দুটো গরু বা উট বলে মনে হচ্ছে। এরকম জায়গা খুব ভালো লাগে। এগুলো মানে মোটামুটি ঘুরতে যাওয়ার জায়গা। বেশ সুন্দর একটি জায়গা। খুব ভালো।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটিও একটি মন্দিরেরই ছবি। মন্দিরের যে ভেতরের সুন্দর যে ডিসাইন টি রয়েছে খুব সুন্দর।

এই যে জায়গাটি দেখা যাচ্ছে এটি ডেকোরেশন -এর আ ডেকোরেশন হচ্ছে বলে মনে হচ্ছে। বেলুন দিয়ে অনেকটা সাজানো হয়েছে। বেশ বেল বা খুব ভালো লাগছে।

সামনে একটি অটো দেখা যাচ্ছে। অটো -তে একটি মানুষকে দেখা যাচ্ছে সাইড -এ বসে আছেন। জায়গাটি খালি জায়গা। এখন অতটা লোকজন--